ছবিটিতে দেখানো হয়েছে একটি বাড়ি এবং বাড়িটির নিচে একটি সাইকেল রাখা এবং তার পাশে একটি ছোট মন্দির আছে সেটি মনসা মন্দির।

ছবিটি তোলা হয়েছে একটি মার্কেট এর মধ্যে এবং সেই মার্কেট এর মধ্যে অনেক লোকজন যাতাযাত করছে এবং সেখানে অনেক গুলি দোকান রয়েছে।

একটি ফ্ল্যাট এর তলায় তোলা হয়েছে এবং সেই ফ্ল্যাট টিকে খুবই সুন্দর ভাবে সাজানো হয়েছে।

কিছু ছোট ছোট বাড়ি এবং পাশে একটি রাস্তা চলে গেছে যেই রাস্তাটা পুরো লাল মাটির এবং এই মাটির ওপরেই একটি গাড়ী দাঁড়িয়ে রয়েছে।

এবং সেই জিনিসগুলি একটি কাপড়ের উপর সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে।

এবং হাতের মধ্যে একটি পট ধরে রয়েছে | এবং তার মধ্যে কিছু সংরক্ষণ করছেন।

এবং সিমের মধ্যে অনেক ধরণের মেশিন ও রাখা রয়েছে।

ছবিটি একটি জায়গাতে তোলা হয়েছে।

এবং দূর দূর পর্যন্ত শুধু গাছপালা দিয়ে ঘেরা।